এটা অনেক পুরোনো প্রায় ভেঙে ভেঙে পড় --

পরে আমরা দেখতে পাই শিক্ষক পাওয়া যায় এখানে।

এটি একটি তেল পাম্প দেখতে পাচ --

এইটা দেখে মনে হচ্ছে একটা বড় মন্দির।

পেছনে দেখা যাচ্ছে নীচুতে অনেক-অ টা --

এখানে রোড -এর সাইড -এ দেখতে পাচ্ছি অনেক দোকান।

ওপরে অনেক লাইট একটি টি.ভি. চলছে সামনে দেখতে পাচ্ছি একটি তার।

দেখে মনে হচ্ছে এটা গ্যারেজ ই হবে।

গাড়ি ধুচ্ছে উম গাড়ির ধোয়ার জায়গা --

সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর ডে লাইট দিয়ে সাজিয়েছে।

ছোট গাছ বড় বড় গাছ ।

হাত পান-ন-ন কে হাতের মধ্যে ধরে মু --